লেফ্ট সাইডে একটি জালনা রয়েছে।

উপরে খুলা আকাশ দেখা যাচ্ছে।

রাইট সাইডে একটা পুকুর দেখতে পাচ্ছি।

উপরে হলুদ কালারের প্লাইউড লাগানো আছে।

বুজ কালারের শাক সবজি দেখা যাচ্ছে।

সামনে একটা গরুকে দেখতে পাচ্ছি।

একটা ছোটো বসার জন্য পীড়া নীচে রয়েছে।